এটি একটি মসজিদ মসজিদ টি আমাদের গ্রামেই অবস্থিত খুবই সুন্দর দেখতে বিশাল এলাকা জুড়ে মসজিদ টির বিস্তার।

ট্রাক দাঁড়িয়ে রয়েছে একটি সাইকেল যাচ্ছে কিছু টোটো আসছে।

রাস্তার ধারে একটি কারখানা দেখা যাচ্ছে কারখানা টি বেশ বড়।

এই কারখানায় অনেক শ্রমিকই কাজ করে এবং রাস্তার দুধারে --

এবং রুম টির ভিতরে একজন পুরুষএকজন মহিলা স্টাফ কে দেখা যাচ্ছে।

অফিস -টির সামনে কিছু লোকজন কিছু মহিলাদের দেখা যাচ্ছে।

ছাতা টাঙানো রয়েছে চেয়ার টেবিল রয়েছে রেস্টুরেন্ট -টির সামনে কিছু স্ন্যাক্স -এর প্যাকেট ঝুলছে।

এখানে একটি ম্যারেজ হল রয়েছে এবং ম্যারেজ হল এ --

দূরে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে |একটি চেয়ার দেখা যাচ্ছে কিছু বড়বড় জানালা দেখা যাচ্ছে |দূরে একটি গ্রিল -এর গেট দেখা যাচ্ছে সেটি বন্ধ রয়েছে।

বিশাল এলাকা জুড়ে বিস্তার। হাই স্কুল এর সামনে একটি গার্ডেন দেখা যাচ্ছে। গার্ডেন টি খুব সুন্দর। সুন্দর সুন্দর ফুলের গাছ বাহারি গাছ লাগানো রয়েছে। সামনেও কিছু গাছ দেখা যাচ্ছে।

একজন ব্যক্তি কে দেখা যাচ্ছে যার কাঁধে ব্যাগ রয়েছে হাতে মোবাইল ফোন রয়েছে হেঁটে যাচ্ছে।

এখানে একটি ব্যাঙ্ক দেখা যাচ্ছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক টি বেশ বড়।

এ.সি. মেশিনস ও দেখা যাচ্ছে ব্যাঙ্ক -টির ভিতরে-এ ফ্যান দেখা যাচ্ছে অনেক আলো আছে বেলুন দিয়ে ব্যাঙ্ক -টিকে সাজানো হয়েছে এই ব্যাঙ্ক এ --

প্রতিদিন অনেক মানুষেরা টাকা পয়সা সংগ্রহ করতে --

দুটি গ্রিল -এর দরজা দেখা যাচ্ছে। একটি দরজা বন্ধ একটি দরজা অর্ধেক খোলা রয়েছে এবং দরজার বাইরে দিয়ে ছোট ছোট গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি জলাশয় দেখা যাচ্ছেজলাশয়টি খুবই সুন্দরজলাশয়ের জল পরিষ্কারজলাশয়ের ওপর একটি --

এটি একটি স্কুলের ক্লাস রুম ক্লাস রুম টি বেশ বড় এবং অনেক টেবিল চেয়ার রয়েছে সেখানে অনেক স্টুডেন্ট রা বসে ড্রয়িং ক্লাস করছে।

এবং সখীটির ঠিক পাশে একজন পুরুষ মহিলা দাঁড়িয়ে রয়েছে।

এই অনুষ্ঠানে অনেক লোকজন নিমন্ত্রণ করা হয়েছে এবং তারা সকলে এসেসে।

হল -টির ভিতরে সুন্দর ভাবে সাজানো হয়েছে। সামনে একটি গেট সাজানো হয়েছে। গেট -এর সামনে অনেক--

চারপাশে অনেক ইঁট বালি সিমেন্ট পরে রয়েছে কিছু বাঁশের কঞ্চি পরে রয়েছে।

সিংহাসন রয়েছে স্টেজ -এর মধ্যে অনেক লোক লোকজন কেও দেখা যাচ্ছে |স্টেজ -এর নিচে অসংখ্য চেয়ার রয়েছে।

একটি মহিলা একটি পুরুষ বসে রয়েছেচারপাশে অনেক সুন্দর সুন্দর আলো জ্বলছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছেরাস্তার ধারে একটি গেট দেখা যাচ্ছে | ভিতরে বিশাল বড়বড় বিল্ডিং রয়েছে।

এটা একটি জিম সেন্টার সামনে দেখা যাচ্ছে একটি ছেলে।

দূরে কিছু বড়বড় জানালা দেখা যাচ্ছে জিম সেন্টার এর আশেপাশে অনেক আলো জ্বলছে।

এবং টেবিল এর ওপর উম মেন্যু কার্ড বিভিন্ন জিনিসপত্র রয়েছে।

দূর দূরান্ত থেকে বহু স্টুডেন্ট এখানে পড়তে আসে।

এটি একটি গ্যারেজ গ্যারেজ -টি খুবই বড় একটি বিশাল আটচালার মধ্যে এই গ্যারেজ -টি রয়েছে |সামনে একটি বড় প্রাইভেট কার দেখা যাচ্ছে |গ্যারেজ -টি সারানোর জন্য আনা হয়ে--

এবং স্টেজ এর চারপাশে অনেক বড়বড় বক্স দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানের মধ্যে দোকানদার বসে রয়েছে। দোকানটির ভিতরে বিভিন্ন স্ন্যাক --

বাইরে একটি পেপসি স্ট্যান্ড দেখা যাচ্ছে সেখানে খালি পেপসির বোতল রয়েছে।

রাস্তার চারপাশে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে। দূরে কিছু বড় বড় বিল্ডিং কিছু বড় বড় দোকান ঘর রাস্তার চারপাশে দেখা যাচ্ছে।